হ্যাঁ মানে super hero movie আছে, মানে কয়েকটা ভালো movie আছে south এর দিকে যেরকম নাম হয়তো শুনছিস মৃণাল মুরালি এরকম something কিছু ছিলো

হা হা ওটাতে হ্যা একটু ভালো CGI সেরকম ছিল না এই এই জানিশটাই হচ্ছে India তে animation movie তে India তে aniation movie একসময় খুব আসতো jumbo আসতো ছিল একটা movie যেখানে একটা হাতি ছিলো হাতির একটা story হাতির বাচ্চা হাতির যে তারপরে road side Romio নামে একটা কুকুরের movie ছিল হা হা দেখেছি Even রামায়না nineteen ninety-two তে রামায়না আসছিলো ওটাও তো খুব ভালো ছিল মানে তখন হচ্ছে জাপানি জাপানে কোন একটা animal হয় amphibian হ্যাঁ তোর animated দিয়ে করানো হয়েছিলো নাকি জা জাপানে করছিল ওটা নাকি জাপানে করছিল

ভাব যে এটা তে কত ভালো ভালো animation movie আসতো না আগে তারপরে ওই তোর ইয়ে আ ঠিক Hello আমি তো ভালোই রয়েছি তুমি কেমন রয়েছো? পড়াশুনো তো সেই রকমই বলতে পারো আমরা তো সেই brilliant student নই পড়াশুনোর দেখো চাপ নিলেই চাপ না নিলেই নয় যেটা আমিও মনে করি কারণ সেটা বিভিন্ন জনের বিভিন্ন রকম হতে পারে thinking টা আর যদি আমরা খুব চাপ নিয়ে নি তাহলে সেটা কিন্তু সেটা আমাদের জন্য effect করে তুমি যেই জিনিসটাই পড়ো না কেন সেটাকে আন্নন্দ করে পড়ো মানে দু ঘন্টা পড়ো বা চার ঘন্টা পড়ো আর যেটা তোমার interest নেই সেটাকে তুমি যদি দশ ঘন্টা পড়ো তার থেকে বেশি result দেবে তোমার দু ঘন্টা তিন ঘন্টা

তুমি যেটা বলছো যে education এর জন্য চাপ দিয়ে দেওয়া হয় first হতে হবে second হতে হবে যেটার কোনো মানে হয় না

কারণ কার কোন দিকে interest রয়েছে বা কোনদিকে সে যাবে সেটা তার interest এর উপর depend করে না তুমিও মনে করো

তোমার art এর প্রতি interest রয়েছে আমি যদি তোমাকে education এর উপরেই তোমাকে pressure দি তোমাকে first হতে হবে first হতে হবে জিনিসটা কি দাঁড়াবে তোমার interest ছোট থেকে আছে তোমাকে এদিকে আমি চাপ দিচ্ছি সেটা তো ঠিক না education মানেই যে তোমাকে নরমাল লেখাপড়া যেটা আমাদের মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক বলে সেটাই তোমার main না যদি সেই education টাই সব top হতো আজকে তো এত এত ছেলে খুব লেখা পড়া করছে তালে কতজনার নাম দুনিয়াতে আছে আর যারা দুনিয়াতে এত নাম করেছে তাদের education কোন level এর আছে অবশ্যই দেখো আজ পর্যন্ত যারাই পৃথিবীতে নাম করেছে তারা কিন্তু normally প্রথাগত education এর থেকে তার যে interest আছে সে জিনিসটার উপর focus করেছে যদি সেই জিনিসটার ওপর focus না করে তালে সে কখনোই আগে এগিয়ে যেতে পারেনা হ্যাঁ education আমাদের life এ অবশ্যই দরকার আছে কারণ education টা না থাকলে তো তুমি আগিয়ে যেতে পারবে না তুমি তো বুঝবে না জিনিসগুলো But তার মানে এই নয় যে তোমাকে first আসতেই হবে first না এলে পরে জিনিসটা খারাপ হবে মনে করো তুমি first ই আসো তুমি class one থেকে class এর first হতে হতে হতে হতে হতে হতে যাও class ninth থেকে যখন তুমি ten এ উঠবে সেই time এ যদি তুমি thirth হয়ে যাও তখন তখন তখন তোমার mind টা কি হবে? বিশাল আঘাত পাবে সেটা effect করবে কোথায়? এবং মাধ্যমিকের exam main exam so সেরকম জোর দেওয়ার কোনো দরকার নেই কারণ একটা এরকম একটা আমি গল্প শুনেছিলাম কোনো এক ব্যক্তির সে class এ fifty-nine হয়েছিল sixty এর মধ্যে তার বাবাকে যখন report card দেখায় তার বাবাও তাকে বলেছিলো খুব ভালো বলেছিলো কেন? এবার যদি তুই আজ fifty-nine এ আছিস sixty এর মধ্যে এর পরের বছর চেষ্টা করে fifty তে আসবি তালে কি তার পরের বছর চেষ্টা করে forty তে আসবি improve হল তার পরের বছর thirty তে আসবি improve হল এটা আন্নন্দ দেয় কিন্তু যে বরাবর first হয়ে থাকে যে যদি পিছনে পোরতে পোরতে যাই তখন তার কিরকম লাগবে তো সেগুলোকে as a friend এর মত treat করা উচিত কিন্তু বাবা মা রা যেভাবে ছুরি ঘোড়াই অতটা ছুরি ঘোরানো ঠিক না School এ ভর্তি করার জন্য দেখো এমন বয়সটা select করা উচিত যে বয়সটাতে সে অন্তত বুঝতে পারে বা তার সামান্যতম জ্ঞানটুকু সামান্যতম জ্ঞানটুকু যদি তার না হয় জোর করে পাঠালে সেটাতে তার শিক্ষার বদলে অন্য জিনিসটা তার মধ্যে মানে education এর নামে একটা ভয় চলে আসবে তার মধ্যে

ওর ছেলেকে school এ ভর্তি করেছে মানে আমার ছেলেকেও ভর্তি করতে হবে ওই school এ পড়েছে নামকরা তো আমাকেও ওর থেকে বড় নামকরা school এ কোন মানেই নেই তাদের কে খেলার ছলেও শেখানো যাই normally এখন তো দেখো শেখানোর অনেক রাস্তা আছে আগেরকার যুগে তো সেসব ছিল না বর্তমানে technology এর যুগে intermet সকলের কাছে সহজলভ্য সকলের কাছে smartphone computer না থাকলেও তুমি ইউটিউবে হাজাররকম cartoon education video পাবে বিভিন্ন রকম ছড়া পাবে এগুলো যখন তুমি বাচ্চাদের সে interest এর সমেত জিনিসটাকে দেখবে দেখবে তার যেগুলোতে interest থাকবে সে জিনিসগুলো দিলে তো এবার আমরা সেটা না করে যদি জবরদস্তি ভাবেই ওকে জোর করি চাপ দি সেক্ষেত্রে ওর ও চাপও হয়ে যাবে একটা ছোট্ট mind এর আমরা তো যখন class five এ উঠি তখন পাই A B C D এর বই আর কি বলবো তার আগে পর্যন্ত A B C D এর বই ও দেখিনি

ওই জন্য তো বাচ্চাদেরকে শেখানো হয়ই না সে যখন একটু মনে করো বয়স হবে তার সে যখন এ জিনিসগুলো বুঝবে তখন তার সুবিধা হবে হ্যাঁ একটা জিনিস কি সে যদি ছোট থেকে english শিক্ষা নিয়ে থাকে তালে তার বুঝতে একটু সুবিধা হবে কেন না আমরা তো লোক নোই প্রথমত মানে কোনকিছু নিয়ে চাপ তাকে শেখার জন্য অন্য পদ্দত্থি অবলম্বন করতে হবে এমন কিছু কিছু এখনকার school ও হয়েছে যারা কিন্তু বাচ্চাদেরকে প্রথমে শেখাই খেলার ছন্দে মানে এটা যেন এরকম খেলনা দেই cartoon চালিয়ে এইভাবে বাচ্চাদেরকে শেখাই যাতে তার শিখতে সুবিধে হয় ওটা তো রয়েছেই ওটা তুমি সব government school এই পাবে কিন্তু প্রথম থেকে এত ভালো পড়িয়ে এত কিছু করে five এ যাওয়ার পর তো pass fail ই উঠে গেছে education তো এইখানেই প্রমান হয়ে গেছে education এর যারা সরকারি primary school এ পড়ে তারা যখন class eight pass করছে তারা ঠিক করে লিখতে পারেনা তালে কি হয়ই পরে যে একটা পাঁচশো শব্দের রচনা লিখতে দেখো ক্ষমতা নেই কারন চাকরির পরিক্ষাতে যেয়ে কিন্তু সবাই যে সরকারি চাকরি পাবে এমন তো কোন guarantee নেই না but but তুমি যখন non government sector এ কোন জায়গাই interview face করবে তখন তুমি কি করবে non government তো আর তোমার আমার look দেখে নেবে না ওরা দেখবে যে তোমার মধ্যে কি আছে এখনকার বর্ত~বর্তমান education এ বর্তমান education system এ যেভাবে short question sir দের হাতে project দিয়ে number বাড়াই বাড়িয়ে দিচ্ছে সকলের একটা ছেলে এখন seventy percent এমনি পেয়েছে

তাদের সঙ্গে কোনভাবেই competition এ আর পেরে উঠবে না Num~number বাড়িয়ে দিয়ে বেশি number করিয়ে pass করিয়ে লাভের লাভটা কি হবে কোন লাভ হবে কিন্তু যারা এসব নিয়ম করে তাদের ছেলে কিন্তু এভাবে সরকারি school এ পড়ে না তারা ভালো রকমের education পাই ভালো রকম education পেয়ে বিদেশে চলে যাচ্ছে education নিয়ে মরবে কারা? normal সাধারন ঘরের মানুষ বর্তমানে education condition টা চিন্তা করো কিছুদিন আগের কিছু video গুলো তো দেখেছ নিশ্চয়ই fail করার জন্য মানছি না মানব না একটা spelling পর্যন্ত বলতে পারে না properly তারা রাস্তাই আন্দলন করছে একটা সম~একটা সময় ছিল কি মানুষ fail করলে পরে তার দু মাস মানুষ মুখ দেখতে পেত না ঘর থেকে বেরত না মার মানে পিঠে লাথি ভেঙে যেত সেখানে আর কিভাবে education এর উপর তুমি আশা করতে পারো অবশ্যই কিন্তু যারা দেখবে উঁচু level এ যাবে তারা কিন্তু school এর education এর উপর নির্ভর করে শুধু বসে থাকে না তারা নিজের preparation নিজে নিজে নেই যে মনে করো ভালো doctor হবে বা ভালো engineer হবে সে প্রথম থেকেই কিন্তু সে dream টাকে দেখেছে যে আমাকে ওটা হতেই হবে সে কিন্তু সেভাবে পড়াশোনা করে তার বাড়ির culture টাও সেইভাবেই আছে তালে তাদের result টা ভালো হবে তারা ঠিক বেড়ে যাবে

আমাদের এখানে কটা IS, IPS এর coaching আছে তুমি বলো? ওয়েস্ট বেঙ্গলে তোমার যদি ইচ্ছা থাকে তুমি দেখো coaching খুজে পাবে না IS, IPS এর তুমি দিল্লি ইউপি তে যাও দিল্লি বলো ইউপি বলো কি পরিমানে coaching আছে কি পরিমান ছেলেরা UPSC এর জন্য preparation করে আমাদের এখানে UPSC তো

তাহলে কি education টা সেই level এর না নিয়ে গেলে তুমি ওখানে যাবে কোথা থেকে আম~আমরা যতই বিহার কে education খারাপ বলি ঠিক আছে বিহারের education condition ভালো না কিন্তু তোবুও তার ছেলে মেয়ের মধ্যে দেখো এক একটা IS, IPS তো normal টুকটাক লেখাপড়ার মাঝে হয় না তাহলে তারা সেইভাবে তৈরী করছে তাদের সেরকম তৈরীর system আছে but আমাদের নাই Education system এ এবার যদি আহ school এ teacher দের না দেওয়া থাকে একটা একটা বাচ্চা যদি school এ যাই আগে teacher আমাদের চুল ছিড়ে নিতো Duster দিয়ে ঠুকে মাথা ফাঠিয়ে দিতো এরকম একটা ব্যাপার কিন্তু কোনো গার কোনো guardian school এ যেত না বলতো মেরেছে ঠিক করেছে নিশ্চই তুই কিছু করেছিস আরো বেশি মারা উচিত

এই গুলো তো মাথা খারাপ করার আরো বেশি জিনিস তারপর smartphone সব বাচ্চারা তো smartphone

minimum মাধ্যমিক পর্যন্ত সকলেরই করা উচিত না হলে তো সে কিছুই বুঝতে পারবে না আর সরকারি ভাবে অন্তত pass fail টা আবার চালু করা উচিত five থেকে আমার মতামত আগে আমার আগে আমাদের চৌতিরিশ পেতে চোখ দিয়ে কান্না বেরিয়ে যেত pass করার জন্যে

এখনকার যা education তোমাকে যদি এক মাস পড়তে তুমি আরাম সে seventy percent marks niye তাতে তাতে ক্ষতিটা কার হচ্ছে? এই জিনিসগুলো তো খেয়াল করতে হবে না আমাদের CBSE এর সঙ্গে যেরকম competition করতে চাই CBSE board এর সঙ্গে তাতে education এর quality টা কেও CBSE board এর মত নিয়ে যেতে হবে না একটা CBSE এর ছেলে কিন্তু আমাদের সে এমন ছেলের মত হাবাগোবা নই অতটা তারা প্রচুর forward তালে competition এ সমানে সমানে হয় নেই তুমি যদি মনে করো commerce পড়বা এখন কটা জায় কটা জায়গায় commerce তুমি বলো তো মাধ্যমিকের পর তোমার যদি ইচ্ছে হয় commerce নিয়ে পড়ার কটা জায়গায় রয়েছে? কিন্তু বাজারে তো commerce এর প্রচুর demand আছে arts arts এর তো কোনো demand নেই science এর যেটুকু আছে commerce এর কিন্তু huge demand আছে কিন্তু commerce এ সে পরিমান ছেলে বেরোয় না আমাদের এদিকে education নষ্ট করে কি করে education তুমি ভালো করবে আর একটা জাতির সব কিছু খারাপ করতে গেলে education ও খারাপ করে দিবো পুরো জাতি খারাপ হয়ে যাবে কোনো কাজই ছোট নই education তুমি মনে করো graduation করলে Then তোমাকে english এ interview করলে তুমি যদি একটাও উত্তর বলতে না পারো বুঝতে না পারো তালে সেটার কি লাভ হলো education graduation অবদি করে? বর্তমানে পরিস্থিতিতে এরকম হয়ে গেছে hi, how are you? I am fine ওই chatting এ যেটুকু শিখে গেছে সেটুকুই এখন মানুষের english হয়ে গেছে তার বাইরে যখন বলতে বলবে তখন দেখবে তার দাঁত আটকে গেছে automatically কিন্তু একটা যদি তোমার সামনে কোনো কারণে foreigner আসে যেমন তুমি বলছো তোমার যেখানে বাড়ি সেটা একটা tourist spot যদি দুটো foreigner তোমাকে এসে জিজ্ঞেস করে তুমি যদি বুঝতেই না পারো তাকে যদি নাই বলতে পারো তালে তারা কি ভাববে কিন্তু ভারত হচ্ছে দ্বিতীয় বৃহত্তম english বলা হয় তুমি south এ চলে যাও ওদের education level দেখো সকলে english জানে তারা লেখাপড়া শেখে তারপর technical line এ বেরিয়ে যাই অবশ্যই সেই জায়গাটাকে তো তৈরী করতে হবে না? আমার যাতে গোড়াতেই হয়ে যাই আমার গাছের গোড়া যদি তোমার সেই পোকাতে খালি করে দিয়ে দেয় গাছটা কতক্ষন টিকে থাকবে Actually ওদের মানুষের মধ্যে আমাদের মত ফাঁকিবাজি জিনিসটা নাই ওরা ভারত south indian আর যে চারটে state রয়েছে তারা আমাদের ফাঁকিবাজি জিনিসটাকে capture করে নি

Government sector এ হোক non government sector এ হোক সকলেই কাজ করে কিন্তু ওদের আহ মানে অর্থনৈতিক যে পরিস্থিতি সেটা আমাদের থেকে much better আমাদের একটা দশহাজার টাকার phone কিনতে তো আগে দুবার চিন্তা করতে হবে ওরা তো এভাবে use ই করে না তালে তারা যদি এতটা develop করতে পারে সব কিছুতে আমাদের কেন পারবে না? আমাদের তো বেঙ্গল তো ভারতবর্ষের সব থেকে উপরে ছিল আগে তো সেই জায়গাটাকে খারাপ করার কোনো মানে হয় না আমি এটা কোনো রাজনৈতিক ভাবে জিনিসটাকে বললাম না কারণ রাজ কারণ রাজনৈতিক বিভিন্ন জনের বিভিন্ন মতাদর্শ থাকতে পারে

আমাদের এখানে কাজ কোথায় আছে? তুমি বলো ওইভাবে তৈরী করলে হবে না তুমি সব জায়গাতে বিভিন্ন যে subdivision গুলো রয়েছে সেখানে সরকারি ভাবেও one থেকে twelve পর্যন্ত একটা করে english medium school বানাও যেখানে well educated দেওয়া হবে Sorry education দেওয়া হবে খুব ভালো ভাবে তালে অন্তত কিছু মানুষ সেখানে সরকারি ভাবে পড়তে পারে ভালো করে অনেক ছেলে সেখান থেকে বেরোবে প্রতিবছর তালে সেই জিনিসগুলো তো করা একান্তই দরকার বিভিন্ন ভাবে

মানে উম mainly মোকোর্সর town গুলোতে তো অবস্থা আরো খারাপ সেখানে তুমি একটা ভালো school পাবে না

বর্তমান সরকারি school গুলোর হাল তো দেখেইছো সেদিন যেমন একটা video আমরা দেখলাম যে একটা teacher তার নামের বাইরে আর কিছু বলতে পারে না একটা spelling জিজ্ঞেস করে বলছে কাল এসে বলছি

না সে যে জন্য সরকার সরকার সরকারি ভাবে সেরকম একটা school করা উচিত সব জায়গাতে তালে প্রথম structure বানাতে গেলে প্রথমে একটাতেও subdivision বানাও তার পর বিভিন্ন বিভিন্ন একবারে তো সব জায়গায় বানাতে পারবেনা না ছোট ছোট step করে তুমি একটা সময় বড়ো জায়গায় পৌঁছাবে আমাদের কেরালা দেখো ninety-eight percent educational

ঠিক আছে তাহলে রাখি?

এই তো আলহামদুলিল্লাহ বন্ধু, তুমি কেমন আছো?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

এই তো বন্ধু যাচ্ছে ভালোই, কিন্তু এই তো রাজশাহীতে একটু শীততো এই আরকি অবস্থা। আহ weather এর আসলে যে অবস্থা, এখন দেখো আমি দেখলাম যে শীত এবারে শীত পড়ার পর থেকে মানুষের মৃত্যুর হার বাড়ে গেছে যেন। হ্যাঁ এটা মনে হয় শীতের কারণে, হ্যাঁ। হম আসলে শীতে এতো শীত পড়েছে আসতে আসতে আহ শীতের percentage প্রতি বছরে বাড়তাছে। হ্যাঁ আর এই শীতে তোমার plan কি বলতো? এই শীতে plan শীতের plan ছিল যে একটু শীতটা কমলে ঘুরতে বেড়াবো তো যেই শীত পড়া পড়ছে তো এরমধ্যে ঘুরতে বেড়লে অবস্থা খারাপ এইজন্য ঘুরতেও বের হওয়া হচ্ছে না।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 অত্যন্ত হচ্ছে যে প্রচুর পরিমাণে তাপ বালি যেহেতু সেখানে প্রখর রোদে নাকি দাঁড়ানোই যায়না। আর এই মরশুমের নাকি এরম একটা news ও দেখলাম যে হচ্ছে, যে সব tourist রা হচ্ছে কক্সবাজারে যাচ্ছে। তা আমিও একটা plan করেছি যে হচ্ছে তাহলে এই সময়টা গিয়ে ঘুরে আসি এই weather এ, হ্যাঁ একটু গরমকাল, ভালো লাগবে তবে শীতটা একটু কমে আসছে তো হয়তো বা শীত শেষের দিকে, এখন weather টা একটু আহ আমাদের গায়ের সাথে match করবে, তো ঘোরা ভালো হবে এই সময়টা।

আর বছরের শেষেতে একটু relax mood এই থাকবো আর, ঘোরা প্রয়োজন সেটা আমি মনে করি, হ্যাঁ আমাদের কাজে সবসময় যে চাপে থাকি এই চাপে থাকার কারণে আসলে bore হয়ে পরি আসলে relax হওয়া দরকার, একটু ঘুরে আসা দরকার কোথাও থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর গ্রীষ্মকালে গ্রীষ্মকালের সময় তোমার মনে করো প্রচন্ড রোদ গরমে আহ খাবার খেয়ে শান্তি পাওয়া যায়না, মানে কোন একটা জায়গায় থাকা যায়না অস্থির অস্থির লাগে সেইজন্য,

হালকা হালকা শীত এই সময়টা একটু আমার মনে হয় যে ঘোরাফেরা করা যায়।

একটু সময়েরও দরকার আছে কাছে নিয়ে যাওয়া এমন একটা বিষয়ে ভাবছি।

হ্যাঁ হ্যাঁ আর হচ্ছে রাজশাহীর যে মেয়রপিতা হ্যাঁ তোমার মনে করো যে মেয়র সাহেব তিনি তো রাজশাহীর শীত কমানোর জন্য মনে করো আর সৌন্দর্য বর্ধন করার জন্য বলে। রাস্তাঘাটে সেই পরিমাণ light টাইট লাগিয়ে হ্যাঁ, শীতের সময় তো এখান থেকে দশ feet দূরেই দেখা যাইতো না কুয়াশার কারণে। কিন্তু এখন light টাইট লাগায়ে মনে করো উষ্ণ একটা আবহাওয়া তৈরি হয়েছে। আর সৌন্দর্য বাড়ছে plus দুর্ঘটনাপ্রবন এলাকাগুলোতে বড়ো halogen লাগিয়েছে শুধুমাত্র weather change করার জন্য। প্রাকৃতিক weather তো change করা যায়না কিন্তু কিছু কর্মকাণ্ড দিয়ে তো,

সবথেকে এই শীতের মধ্যে কুয়াশার জন্য accident বেশি ঘটে, তো খুব ভালো একটা কাজ করে রাখছে। এই আর কি। আর আমার মনে হয় যে আমি আর একটা উদ্যোগ নিয়েছি যে এই শীতে হ্যাঁ এই শীতে তোমার মনে করো যেগুলো বস্তি type এর এলাকা আছে সেগুলোতে অনেকটাই আহ শীত আর তারা হচ্ছে শীতের কাপড়ের একটা যে অভাব সেইজন্য আমি চিন্তা ভাবনা করছি যে একটু ভালো family বা হচ্ছে কয়েকটা friend মিলে যদি আমরা উদ্যোগ নিই যে হয়তো একটা গেলাম কয়েকটা প্রভাবশালী ব্যক্তির কাছে গেলাম যে শীতবস্ত্র বা হয়তো আহ কিছু দিলেন সেইগুলো নিয়ে আমরা হচ্ছে শীতবস্ত্র কিনে সেগুলো হচ্ছে আহ আমরা ওই বস্তি type এর এলাকাগুলোতে গিয়ে শীত নিবারণ করার জন্য কিছু পাই। কারণ আমরা তো student হ্যাঁ, আমাদের তো আর সেই সামর্থ্য নাই যে হচ্ছে আমরা টাকা দিয়ে কিনে দেব , আহ আমাদের হতে যেহেতু সময় আছে আর এই weather এ তো মানুষকেও ভালো রাখতে হবে। আমরা যেমন ভালো আছি তো আমাদের চারপাশের মানুষকে নিয়ে ভালো থাকতে হবে। সেইজন্য আমার মনে হয় যে শীতের সময়টাতে একটু যদি গরীব দুঃখীর পাশে আমরা আহ শারীরিক শ্রম দিলাম মানসিক শ্রম দিলাম, financial দিক টা না হ লে support করতে পারবো না কিন্তু অন্য কোথাও থেকে নিয়ে এসে আহ যদি আমরা এরকম একটা উদ্যোগ নিই তাহলে আমার মনে হয় যে উচ্চ গরীব বা যারা হয়তো রাস্তার পাশে ঘুমায় rail line এ ঘুমায়,